সেই মহিলা দুটার জামার কালার হচ্ছে একটা না এক দুইটা দুইটা কাপড় পরে আসে --

একটা আ যে লাল কালার একটা হইচে তোমায় নিয়ে সাদা আর কী কালার -এর মতো।

মহিলা দুটোর মাথার উপরে একটু উপরে বলতে বেলিতে কিছু আছে।

এই রুমে -এ কয়েকজন ছাত্র এবং ছাত্রী আছে।

এখানে একটা রুম দেখতেসি সেই রুম -এ একটা ব্যাগ আছে।